আমি এখানে দেখতে পাচ্ছি একটি পুকুর। পুকুরের সামনে কিছুটা ঘাস জমি।

এখানে আমি দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এর ব্রাঞ্চ সামনে একটি লাল গাড়ি দাঁড়িয়ে আছে।

এটি নৈহাটী প্রাইভেট ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট ।

প্রায় এখানে-এ লাল সাদা ও বিভিন্ন কালার -এর মোবাইল রয়েছে নিচে একটি জিও -ওর সিম -এর ব্যানার লাগানো।

তার সামনে শাটার লাগানো গেট তার বাইরে অসংখ লোক অপেক্ষা করছে।

এই পাশে অসংস গাছপালা। সামনে বিভিন্ন জায়গা রয়েছে যে খানে অ্যারো দাওয়া এবং হলুদ দাগ দেওয়া--

নিচে অসংখ্য চুল পরে আছে।

সেখানে বিভিন্ন গাছপালা রয়েছে দূরে টুনি লাইট দিয়ে বাড়ি সাজানো রয়ে --

এবং পাশের যা বিভিন্ন কিছু বস্তা রয়েছে।

দু পাশে একটি মূর্তি এবং মাঝখানে একটি মূর্তি রাখা।

সামনে টেবিল একজন মহিলা পিছন ফিরে মাইক হাতে দাঁড়িয়ে আছেন।

পাশে সবুজ রংয়ের একটি বস্তু দেখতে পাচ্ছি ।

আলো যুক্ত আকাশ দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে--

উম পাশে একটি সবুজ রংয়ের বাতি লাগানো সামনে দুটি কাচের দরজা রয়েছে।

লাল জামা পড়া এবং জিন্স এর প্যান্ট পরে দাঁড়িয়ে আছে মাথায় হেলমেট ।

ভিতরে আরেক জায়গায় লেখা রয়েছে লন্ড্রি কিং--

আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনিভার্সিটি ক্যালকাটা -এর গেট ।

এবং তামিল ভাষায় কিছু লেখা নিচে একটি দরজা রয়েছে সেখানে ফুলের মালা লাগানো।